এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ি এবং বাড়ির সামনে একটি দরজা দেখা যাচ্ছে।

উম এছাড়াও এখানে অনেকগুলি বোতল যেমন মাজা সেভেন আপ স্প্রাইট এবং জলের বোতল দেখা যাচ্ছে।

এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বড় হাউস এবং সেখানে সামনে রয়েছে একটি খোলা মাঠ । ও--